আর কে বা নদীর পাড়ে ছু বাড়ি দেখা যা--।

আর কিছু ওয়াশিং মেশিন আছে। একটা মানুষের পা দেখা যাচ্ছে। আর সামনে একটা বড় টেবিল আছে আর কিছু লাইট আছে।

একটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে এ.পি.এস.আর.টি.সি নামে চারটি বাস দাঁড়িয়ে আছে।

আর এইখানে দুই তিনটি প্রাইজ দেখা যাচ্ছে। আর একটি ভদ্রলোক তাদের ছবি তুল--

এখানে একটি বড় নদী দেখা যাচ্ছে যার চারপাশে অনেক গাছ-গাছলা ও বাড়ি আছে। নদীর ওপরে একটি সেতু আছে সেতুর ওপরে একটি মানুষ ফলের সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে।

যার পড়নে একটি সাদা রঙের জ্যাকেট আর নীল কালারের প্যান্ট মাথায় টুপি দেওয়া আছে।

এবং তিনি প্রে করছেন ও তার সঙ্গে বেশ কিছু মানুষও প্রে করছেন ।

একটা পাহাড় দেখা যাবে পাহাড়ের সামনে একটি ব্রিজ ও জলাশয় আছে পাহাড়টির গাছ গাছলা দিয়ে ঢাকা।